এখানে বাজার আছে সবজি উম বিক্রি হচ্ছে গাজর উঁ বাঁধাকপি উঁ --

এই এখানে নদী আছে বিরাট বড়ো নদী। নদীর পাশে দুটো বৌ দাঁড়িয়ে আছে। মাথায় ডালা নিয়ে আছে।

কিছু কিছু জায়গা বেগনি কালারের রং হালকা হালকা দেখা যাচ্ছে। পশে নদী আছে।

উঁ আকাশে হা-আ-লকা আ পশেএ একটা দরজা আছে এই এর পাশে গ্রিল - এর রঙ --

এটা গা-আ-আছ ব্রিশাল বড়ো এখানে ট্রেপ --